এবং কতগুলি কাপড় টেবিল -এর মধ্যে ভাজ করে রাখা হয়েছে এবং মল -এর মধ্যে এটি-ই লাল রঙের বোট লাগানো রয়েছে।

টিবি এবারের দৃশ্য দেখানো হয়েছে যেখানে একটি মঞ্চও বানানো হয়েছে।

কিছু লোক বাসের থেকে নেমে আসছে এবং সেখানে দুটো মাইক ও দেখা যাচ--